সামনে তিন চারটে বাশ রাখা হয়েছে বাঁশে এর কালার হচ্ছে একটা বাঁশে এর কালার হচ্ছে আ আ লাল একটা বাঁশে এর কালার হচ্ছে সবুজ আর একটা বাঁশে এর কালার হচ্ছে নীল আর অন্যদিকের বাস এর কালার হচ্ছে সবুজ ।

আ এটা একটা গ্রোসারি শপ আছে। আ আ এখানে আ চারদিকে শ্যাম্পুর পাতা রয়েছে। লজেন্স এর এ বিভিন্ন অ জার্ রয়েছে।

আ গাড়িটার চাকা দুটো চাকা খোলা রয়েছে। আর ইঞ্জিন খোলা রয়েছে। গাড়িটাকে ঠিক করানো হচ্ছে।

আর শেওলার ওপরে আ আ একটু কুয়াশা টাইপের রয়েছে এইটা দিনের বেলা।

আ এইখানে একটা মেলা রয়েছে। যেখানে বিভিন্ন সাদা নীল আলো জ্বলছে আ বিভিন্ন লোকজনের ভিড় রয়েছে।

আ-সব রয়েছে ইমিটেশনের সব রয়েছে আ-সামনে একটা আ- স্ট্রাকচার টাইপের রয়েছে আ-এইটা রাতের বেলা।

এবং আ সামনে একটা অ-অ বিভিন্ন জিমের ইনস্ট্রুমেন্ট রয়েছে।

আ-আ বাইক রাখা হয়েছে। আর রোড ওপর দিয়ে বিভিন্ন লোক যাচ্ছে আ এটা দিনের বেলা। আর সামনে একটা লাইট পোস্ট আছে।

আ এটা একটা জলাশয় অ অ জলাশয়ের সামনে যে মাগ মেঘটা রয়েছে ওপরে যে মেঘটা রয়েছে অ অ অ মেঘ মেঘটা মে মে মেঘলা রয়েছে ।

আ এটা একটা পেট্রল পাম্প আ পেট্রল পাম্পের সামনে দুটো লোক দাঁড়িয়ে রয়েছে আর পেট্রল পাম্পের ওপরে সাদা আলো জ্বলছে।

আ সামনে কিছু বস্তা রয়েছে আর উনি স্মাইলি ফেস দিয়ে একটি ছবি তুল--

আর একটা লোক সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে ও পেছনে কিছু একটা ব্যাগ খুলছে আর জল দেখা যাচ্ছে আর জলের ওপরে ব্রিজ রয়েছে।

আ-আ-আ-আ ব্রিজের ওইদিকে আ পো আ পোল টাইপের অ্যা দুদিকে দুটো স্তম্ভ টাইপের রয়েছে।

আহ এটা একটা বই এর দোকান যেখানে অনেক লোক রয়েছে।

আ-আ একদিক করে একজন মহিলা যাচ্ছেন। যার আ শাড়ীর কালার হচ্ছে হলুদ কালারের ।

এন্ড সে সেলফি তুলেছে। আ-আ ছেলেটার গায়ের রং শ্যামলা।

এন্ড ব্রীজ -এর আহ ওপরে একটা শেড টাইপ -এর রয়েছে ওটা নীল কালার -এর।